একজন লোক হাতে ছিপ নিয়ে দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটি নদী দেখতে পাচ্ছি।

নদীর দুদিকে দুটি উঁচু জায়গা রয়েছে।

আমরা এখানে একটি দোকান দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটি দোকান দেখতে পাচ্ছি।

গ্রিল -এর মাঝে অনেকগুলি বড় বড় সিঁড়ি দেখা যাচ্ছে।

আমরা এখানে একটি হসপিটাল দেখতে পাচ্ছি।

হোস্টেলের দেওয়ালে অনেকগুলো বড় বড় জানালা দেখতে পাচ্ছি ।

উপরে অনেকগুলো বড়ো বড়ো জালনা দেখা যাচ্ছে।

পিছনদিকে একটি খোলা জায়গা রয়েছে।

মাঝখানে অনেক বড় বড় সিঁড়ি দেখা যাচ্ছে।

সামোনে দুটি গাড়ি দাঁড় করানো আছে।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা রয়েছে।

ওখানে ভিতরে দুইজন লোক দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছি।

দেওয়ালের পাশে দুই তিনটি সাইকেল দেখা যাচ্ছে।

দেওয়ালে কয়েকটি পোস্টার লাগানো দেখা যাচ্ছে।

মাঝখানে একটি ছোট্ট নদী রয়েছে।

ছাত্রটগুলি সাদা রঙের জামা পড়ে দেখা যাচ্ছে।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা রয়েছে।

পিছন দিকে একটি ট্রাক দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটি হসপিটাল দেখতে পাচ্ছি।

দেওয়ালে অনেকগুলো বেলুন দিয়ে সাজানো রাখা যাচ্ছে।

আমরা এখানে একটি বড় বাড়ি দেখতে পাচ্ছি।

উপরে একটি বড়ো পোস্টার লাগানো দেখা যাচ্ছে।

কয়েকজন লোকের হাতে যন্ত্রপাতি দেখতে পাচ্ছি।

উপরে একটি ফ্যান লাগানো দেখা যাচ্ছে।

দোকানের সামনে একটি খোলা জায়গা রয়েছে।

পিছন দিকে অনেক বড়ো বড়ো গাছ দেখা যাচ্ছে।

উপরে অনেকজন মানুষ দাড়িয়ে রয়েছে।

টেবিলের পাশে কতগুলি চেয়ার রাখা আছে।